রাস্তা দেখা যাচ্ছে যেটি একটি পাহাড়ি রাস্তা বলেই মনে হচ্ছে।

সামনে কিছু স্কুটি বাইক দাঁড় করানো রয়েছে।

সোজা যে রাস্তাটি নেমে যাচ্ছে সেখানে পরপর অনেকগুলি বাড়িঘরও দেখা যাচ্ছে।

রাস্তার মধ্যে অনেক ছোট ছোট গাছ এবং বড়ো গাছও দেখা যাচ্ছে এবং ওপরে কিছু বৈদ্যুতিক তার রয়েছে।

দূরে অনেকগুলি পাইন গাছ ও অন্যান্য সবুজ উদ্ভিতও দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে একটি বড় শহরের দৃশ্য ফুটে উঠছে।

চারিপাশে গাছপালা দিয়ে ঘেরা এবং কিছু বৈদ্যুতিক তারও ওপরে দেখা যাচ্ছে।

ডানদিকে সবুজ রেলিংবালা সাদা মার্বেলের সিঁড়ি ওপর দিকে উঠে যাচ্ছে সেখানেও অনেক রকমের দোকান রয়েছে।

খাটটির দুপাশে দুটি বেড সাইড রাখা আছে।

ডানপাশে একটি বাড়ি দেখা যাচ্ছে।

ব্রিজ থেকে একটু এগিয়ে বাঁদিকে হচ্ছে রাস্তাটি চলে যাচ্ছে।

মার্বেলের স্ল্যাপের উপর কিছু ছোটো ছোটো গাছ রাখা রয়েছে।

দেওয়ালের মধ্যে একটি হোয়াইট বোর্ড টাঙানো।

হোয়াইট বোর্ডের ঠিক ওপর দিকে দুদিকে দুটি ফ্যান লাগানো রয়েছে।

লোকগুলির সামনে একটি টেবিল রয়েছে যার মধ্যে একটি ল্যাপটপ একটি মাউস এবং ডাস্টার রয়েছে।

এখানে একটি একতলা অফিস বিল্ডিং দেখা যাচ্ছে।

অফিসটির নাম পোস্ট টেলিগ্রাফ অফিস লেখা রয়েছে।

পাশে কমলা গাঁদার কয়েকটি চেন ও আ লাল ও সাদা গাঁদারও কয়েকটি চেন ঝোলানো রয়েছে।

কিছুটা এগিয়ে ইক গাড়ি রাখা রয়েছে এবং সেখানে মানুষজন হাঁটাচলা করছেন।